এটা একটা কোনো অনুষ্ঠান হচ্ছে বা কিছু একটা হচ্ছে যেখানে--

দাঁড়িয়ে আছে অনেকগুলো কলা গাছ আছে ছাইডে সাইডে তিনটে কলা গাছ আছে।

পিছনে অনেকগুলো মহিলা বসে বসে কথা বলছে।

আলো অনেক রকমের ধূপকাঠি আছে।

অনেকগুলো গাছ আছে লাগানো।

আর আরেকটা হরিণ বাস্ক থেকে কিছু একটা খাচ্ছে।

একদম সোজাসুজি একটা অটো ।

আ্যঁ বুকের অনেকগুলো শেলফ দেখা যাচ্ছে যেখানে অনেক রকমের বুক আছে।

ডান সাইডে আর বাম সাইডে দোনো সাইডে --

এটা একটা পুলিশ স্টেশন যেখানে লেখা আছে ওয়েস্ট আগরতলা আগরতলা পুলিশ স্টেশন ।

ওমেন হেল্পলাইন নাম্বার ওয়ান জিরো নাইন ওয়ান ।

মাই ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক ।

এটা একটা দোকান যেখানে অনেক রকমের--

উপরে অনেকগুলো জিনিস আছে।

অনেকগুলো পোস্টার লাগানো আছে।

একটা হিরো হোন্ডা এর শোরুম যেখানে অনেকগুলো স্কুটি --

ল্যাপটপ আছে আর একটা চেয়ার আছে বসার।

আর অনেকগুলো ব্ল্যাক হোয়াইট কালার জ্যাকেট আছে।

এটা একটা জায়গা যেখানে ছোট ছোট বাচ্চারার ড্রেস আছে এখানে তিনটা পার্ট আছে।

এটায় সিঁড়িগুলো লাল কালার ।

লাইট ঝুলানো আছে।

উপরে অনেকগুলো তার ঝুলছে।

কয়েকজন লোক দেখা যাচ্ছে।

ইয়েলো কালারের লাইট আছে।

ডাস্টবিন আছে পিংক কালারের একটা ডাস্টবিন আছে।

নীল আর হোয়াইট কালারে --